একটা ছেলে জিম করে যাচ্ছে বু-বুক ডন দিয়ে যাচ্ছে সাইড -এ জিম করার অনেক জিনিসপত্র রাখা আছে ছেলেটা ঘরে একাই আছে সামনে এখানে একটা উম পড়ে আছ--

ওয়াটার পার্ক প্রচুর লোকজন আছে সাইড এ ঘর আছে গাছ-গাছালি দেখা যাচ্ছে বাচ্চা--

একটা পার্কে প্রথমেই অনেক গাছ দেখা যাচ্ছে। তারপরে বে ব্যারিগেট দেওয়া আছে। ভেতরে দু-দুটো হাতি আছে। অনেক গাছ আছে-এ লাগানো।